এধারটায় জাল নিয়ে রণ করা আছে আর ওইধারে দুধারে দুটো প্যান্ডেল আছে। আর ধার চারধারে গাছ আছে আর মাঠটার ধারে ধারে ঢের লোক বসে বসে খেলা দেখছে।